দোকানের ভিতরে অনেকগুলা সামান দেখতে পাচ্ছি।

আরও সিটকিরি ফিতা দেখতে পাচ্ছি।

সিঁড়ির মধ্যে কয়েক রকমের কালার রয়েছে।

এদিকে দুইজন মানুষ উপরে উঠতাছে।

পিসনে একটা বাঁশ বেতরে গর দ্যাখতে পাচ্ছি।

এখানে একটি খেলাধুলার সামানের দুকান দেখতে পাচ্ছি।

ব়্যাখের উপরে গেঞ্জি রাখা দেখতে পাচ্ছি।

সামনের দিকে কয়েকটি গাস দেখতে পাচ্চি।

এখানে একটি এক্সাম সেন্টার দেখতে পাচ্ছি।

সামোনে একটা বারোতের ফ্ল্যাগ লাগানো রয়েছে।

প্লাইউডের মইদ্যে কয়েকটা কারেন্টের বোর্ড লাগানো রয়েছে।

সাইনবোর্ডের মধ্যে বি_আর মেডিকোজ লেখা রয়েছে।

পেট্রোলপাম্পের নীচে কয়েকজন মানুষ খাড়া রয়েছে।

এখানে চারজন মানুষ খাঁড়া রয়েচে।

গরের সাইটে একটা দেওয়াল দ্যাখতে পাচ্ছি।

পুতুলের পিসন দিকে দুটো আইস্ক্রিনার দেখতে পাচ্ছি।